এখানে জিমস সেন্টার । বর্তমানে লোক আছে। লোকেকার লাল কালার জামা পরেছে। কালো কালার গেঞ্জি আছে। অনেক সু শুয়ে আছে।

একটা বাস স্ট্যান্ড তরফে করে একটা ব গা বাস আছে সামনে অটো আছে মুকুল দেওয়া যাচ্ছে |

এনে কাপড়ের দোকান আসতি পাখা আছে কাপড় জামা আছে লোক দাঁড়িয়ে আছে লোক আছে লাইট আছে বিছানার চাদর--

তিনটি মাঠ আছে মাঠে অনেক গাছ আছে।